এবং ভালো করে সেই লোন পরিশোধ করলে আবার পরবর্ত--

এটি একটি ইস্কুল । এখানে দৈনিক বাচ্চারা ইস্কুল -এ যায় এবং ইস্কুল -এ শিক্ষক শিক্ষিকা--

পাহাড়-এর জায়গাটা আমার খুব পছন্দ মানুষ এখানে পিকনিক করতে যায়।